জেক বলে সত্যি মানে বিভিন্ন রকমের প্রজাপতি

যদিও খাঁচার ওপারে অসুবিধা হবে না ভাগ্গিস ওকে খেয়ে নেয় নি কুমিরগুলো"

হম " আর ইয়ে হম তারপরে আহ " চিড়িয়াখানা গিয়ে কি কি খেলি তুই? আমিও তো ওই বাইরে এসে খেয়েছিলাম চিড়িয়াখানার ভিতরে ওই chips কুড়কুড়ে এসব নিয়ে গেছিলাম ওগুলা একটু দেখতে দেখতে খাচ্ছিলাম chips নিয়ে তো ঢুকতে দেয় না লুকিয়ে লুকিয়ে নিয়ে গেছিলিস না চিড়িয়াখানার ভেতরে? " হ্যাঁ ঢুকতে তো দেয় ই না ঐতো লুকিয়ে লুকিয়ে নিয়ে গেছিস তাহলে আমি গেলে . তোর থেকে বেশি ভালো হতো" হম ইয়ে ওখানে দুটো" হ্যাঁ চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা আবার ওই বিল্লা সালামন্ডল যেতে হয় না যেখানে ওই ভৌগোলিক ইয়েটা দেখায় ওটাতে ওটা শিখবে মানে ঐটাতে গেছিলাম ওটা খুব সুন্দর ওটাও খুব সুন্দর ছিল" চিড়িয়াখানা একটু দূরেই আছে একটু bus নিয়ে তারপরে যেতে হয় ওখানে অনেকটা দূর

চিড়িয়াখানা থেকে আর চিড়িয়াখানাটি সত্যি আমারো খুব ভালো লেগেছে বাকি বোনের ও ভালো লেগেছে যে খাওয়াদাওয়া মজা হৈহুল্লোড় দৌড়াদৌড়ি সব করেছে হ্যা আমি আমি আমরা যখন গেছিলাম তো দেখছিলাম দুটো হাতি ভীষণ খেলা করছে নিজেদের মতো ভীষণ ভালো লাগছিলো হ্যাঁ ওরা করে তো এরকম দেখতেও ভালো লাগে কান কত বড়ো বড়ো হয় আর সামনে থেকে দেখা একটা ইয়েই তো যা সামনে থেকে দেখা একটা ইয়েই আলাদা হম

তুই ওখান থেকে বেরিয়ে তারপর আবার অন্য জায়গায় গেছিলি? হ্যাঁ ওখান থেকে বেরিয়ে তারপরে আবার গেছিলাম হচ্ছে তো বিল্লা museum তারপরে আহ এমনি museum এ গেছিলাম জেটাতে তোর সংগ্রশালা বলে যেটা আরকি ওটাতে গেছিলাম হম ঘুরেছি অনেক জায়গা ঘুরেছি বেশ ভালো করে হ্যাঁ কোলকাতাতে অনেক জায়গা ঘোড়ার ও আছে হ্যাঁ অনেক ঘোড়ার জায়গা আছে হ্যাঁ আমি তো সে একটা টুপি কিনেছিলাম তুই কিছু কিনিস নি ওখানে? টুপিটা দেখেছিলাম সত্যি বলতে আমি আর কিনি নি টুপিটা আবার কিনবো থাকে এমনি ই গরম তার মধ্যে

গরমের শেষ নেই photo photo যা তুলেছি চিড়িয়াখানায় প্রচুর photo চিড়িয়াখানার ভেতরে আবার ice cream ভেলপুরি এইগুলার আবার হুম হুম হুম ice cream খেয়েছি ভেলপুরি খেয়েছি আমিও গিয়েছিলাম গিয়ে তারপর তোর হালকা মানে গাছপালা তো পছন্দ বাগানের মতো রয়েছে একেকটা জায়গা অনেক ভিড় ও মানুষের

তারপরে তোর আহ ওখান থেকে বের হয়ে গেলাম তোর হম সংগ্রহশালায় ওখানেও অনেক কিছু দেখেছি অনেককিছু আগেকার দিনের জীবাশ্য গুলো পাখি টাখি পাখিদের জীবস্য মানে হালকা সবাই কিভাবে কি করতো না করতো অনেককিছু দেখেছি হম

খুব কষ্ট মানে ওই গরমে রোদে রোদে ঘোরাটাও একটা বেপার হ্যাঁ গরমকালে গেলে খুব কষ্ট হবে কিন্তু শীতকালে খুব ভালো লাগে শীতকালে ঘোড়ার জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য খুব একটা সুন্দর

চিড়িয়াখানা হুম? ওবারে আমরা যখন গিয়েছিলাম বাঘ একটা বাঘ যেই এসে সবাই মিলে হালুম হালুম করছে রে আর আর কি চারিদিকে চিৎকার করছে আর বাঘটাকে বাঘটা যে হাটছে সবাই চিৎকার করছে হ্যাঁ সেটাই তো আর চারিদিকে গাছপালা তার মাঝে খালি একটি বাঘ রয়েছে সবাই একবারে আনন্দ সবাই মানে এই ভীষণ চিল্লাপাল্লা করছে আর বাচ্চাগুলো কি লাফালাফি করছে বাঘ দেখে জানিস ময়ূর দেখেছিস সাদা ময়ূর আমি সাদা ময়ূর ঠিক হ্যাঁ ভালো লাগছিলো কিন্তু হ্যাঁ তারপর একধরণের বক দেখেছি তো বকগুলোর গলা আবার কিরকম বলতো অনেকটা ভারী type এর এইরকম হ্যাঁ তারপরে তোরা ওখানে কি খাওয়াদাওয়া করেছিস গিয়ে? তারপরে কি হম আমরা ওখানে আমরা ওখানে তো এসে বাইরে এসে ভাত এসব খেয়েছিলাম ওখানে আর কিছু খাই নি রে ice cream তাইস cream খেয়েছিলাম ওখানে তোরা ওখানে খাবার নিয়ে যাস নি বেরিয়ে খেয়েছিলিস

ওহ

আমরা তো ওখান থেকে আবার আবার কটা যখন ফিরলাম মোটামুটি চারটে চিড়িয়াখানা তো চারটার মধ্যে বন্ধ হয়ে যায় চারটে না পাঁচটার মধ্যে যেন বন্ধ হয়ে যায় তারপর তো ওখান থেকে বেরোলাম

আহ দমদম থেকে train ধরে নতুন গ্রামে নামলাম নেমে auto auto করে চলে এলাম বাড়ি তারপরে বাড়ি এসে যা tired লাগছিলো তারপরে photo গুলো বোন চাইছে মাসি চাইছে যে যা photo তুলেছিস এরকম এই চট করেই তবে ঐদিনটা খুব মজা করেছি বাচ্চাদের জন্য চিড়িয়াখানা ঘোড়াটা খুব ভালো খুব বড়ো বাচ্চাদের ও যাওয়া উচিত বড়োদের ও যাওয়া উচিত জানা উচিত যে পশুপাখি সম্মন্ধে খুব ই সুন্দর জায়গা আলিপুর চিড়িয়াখানা তো খুব ই ভালো জায়গা বলতে পারেন। এই বেশতো ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিকাছে রাখি

হম ভালো। তো কেমন আছো সমির?

এখনতো সব কলকাতায় হ্যাঁ সেটাই রোজ রোজ তুই অন্যান্য জায়গায় যাচ্ছিস, তাহলে সব জায়গায় weather আলাদা, তাই না? উম সেটাই কি করা যায় আর সেট~

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।

সেটাই তো অনেক দূর।

পচে যাবে হ্যাঁ, হ্যাঁ

হ্যাঁ, হ্যাঁ হম

সেটাই, উম হম

আমার তো সব ঠিক আছে। কিন্তু জানিস তো আমার ঠাণ্ডায় ভাব আছে, তাই আর এই কল তো এত কিছু করে শরীল খারাপ আমার তো শুধু কলকাতায় মানে থেকে থেকে এই দিক দিয়েও এই দিক মানে কাজ দিয়ে ঘর ঘর দিয়ে কাজ এই রকম ভাবে। এই রকম করেই শরীর খারাপ শুধু হচ্ছে, কি হয়ছে হ্যাঁ এর হ্যাঁ এই যে হম এই সব salary টা ঔষুধের পেছনে যাবে ডাক্তারের পেছনে, আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতেও হবে।

এর সেই হ্যাঁ

হ্যাঁ অবশ্যই এরকমি হয়। সেটাই, আর আমরাতো আর সরকারি কর্মচারী না যে বসে বসে টাকা এই এত এত টাকা পাচ্ছি গাদাগাদা।

হ্যাঁ হঠাৎ ঠাণ্ডা পুরো মাথা ধরে যায়।

আর বৃষ্টি তো বলিস না, সেটাতো আমার একদম ভালো লাগে না বৃষ্টি। কাপড় গুলো শুখায় না আর আমাদের এখানে তো জানিস, হাটতে গেলে হাটছো ওখান দিয়ে গাড়ি আসবে জোড় করে ওরা গা ~তো গাড়িতে বসে থাকবে। আর আমরা আছি ওরা তো জানে না যে এরা office এ যাচ্ছে না কো~

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই। মানে এরকম ছিটটে যায় যেন ওরা একদম লাট সাহেবরে!

আর কোথাও যেতে আসতে গেলে ওই সমস্যা সব জায়গায় নিয়ে যাও ছাতা।

সেটাই এখানে তো জলও জমে যায় কোথাও কোথাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাত্রি বেলা উঠে উঠে আবার পাখা চালাতে হয়। আর ভোরের দিকে আবার একটু ঠাণ্ডা লাগে এখন তো ডেঙ্গি, সব জায়গা ডেঙ্গি হচ্ছে, মশা দিয়ে হম ঠিক আছে আহ হম হ্যাঁ তুইও ভালো করে থাক, ঔষুধ তোশুধ নিয়ে, আর ঠিক হয়ে যা, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, রাখলাম, হুম bye